নমস্কার জিচেমটেবল এ চার্ট চার্ট এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এখানে শিখব এলিমেন্টাল চার্ট এবং কাস্টম চার্ট তৈরি করা
এই টিউটোরিয়ালের জন্য উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 জিচেমপেইন্ট সংস্করণ 01210 এবং জিচেমটেবল সংস্করণ 01210 ব্যবহার করছি
টিউটোরিয়ালটি অনুসরণ করতে এলিমেন্টের পর্যায় সারণি এবং জিচেমপেইন্ট এর সাথে পরিচিত হতে হবে
না হলে আমাদের ওয়েবসাইট পরিদর্শন করুন
একটি নতুন জিচেমটেবল উইন্ডো খুলুন
দাশ হোম এ টিপুন
প্রদর্শিত সার্চ বারে জিচেমটেবল লিখুন
পেরিওডিক টেবল ওএফ থে এলিমেন্টস আইকনে টিপুন
ভিউ মেনুতে টিপুন এলিমেন্ট চার্টস নির্বাচন করুন
একটি সাবমেনু খোলে যা বিকল্পের তালিকা প্রদর্শন করে
electro নেগেটিভিটি তে টিপুন
পাউলিং ইলেকট্রো নেগেটিভিটি এবং পারমাণবিক সংখ্যা এর চার্ট প্রদর্শিত হয়
লেখচিত্রে সর্বোচ্চ ইলেকট্রো নেগেটিভিটির মান হল 4 আমি এই চার্ট বন্ধ করব
একইভাবে ভিউ মেনুতে এলিমেন্ট চার্টস এ বিভিন্ন চার্ট উপলব্ধ
মেল্টিং টেম্পারেচার নির্বাচন করব
গলনাঙ্ক বিন্দুর সাথে পারমাণবিক সংখ্যা এর চার্ট প্রদর্শিত হয়
এই তালিকায় কার্বনের সর্বোচ্চ গলনাঙ্ক রয়েছে
এখন এই চার্ট বন্ধ করব
এখন একটি কাস্টম চার্ট তৈরি করা শিখি
ভিউ তে গিয়ে এলিমেন্ট চার্টস নির্বাচন করুন এবং কাস্টম এ টিপুন
কাস্টমাইজ চার্ট এবং জিচেমটেবল গ্রাফ উইন্ডো স্ক্রিনে প্রদর্শিত হয়
কাস্টমাইজ চার্ট উইন্ডোতে বামদিকে গ্রাফ হায়ারার্কি ট্রি এবং ডানদিকে গ্রাফ প্রিভিউ রয়েছে
গ্রাফ হায়ারার্কি ট্রি তাদের বর্তমান গ্রাফের এলিমেন্ট এবং অনুক্রম প্রদর্শন করে
অনুক্রম প্যানেলে দেওয়া বোতাম ব্যবহার করে বদলানো যেতে পারে
গ্রাফ প্রিভিউ গ্রাফে পরিবর্তিত ছোট সংস্করণ প্রদর্শন করে
গ্রাফ হায়ারার্কি ট্রি তে গ্রাফ এবং চার্ট1 দেখতে পারেন
ডিফল্টরূপে গ্রাফ নির্বাচিত রয়েছে
এখন নীচের প্যানেলে যাই
এখানে ট্যাবগুলি হল স্টাইল এবং থেমে ডিফল্টরূপে স্টাইল নির্বাচিত
দুটি শিরোনামে হল আউটলাইন এবং ফিল আউটলাইন এর তিনটি ড্রপ ডাউন রয়েছে স্টাইল কলর এবং সাইজ এগুলি গ্রাফের আউটলাইন পরিবর্তন করতে সাহায্য করে
স্টাইল ড্রপ ডাউনে টিপে প্রদর্শিত যে কোনো লাইনের শৈলী নির্বাচন করুন
আমি উদাহরণস্বরূপ লং দাশ নির্বাচন করব
উপলব্ধ সকল রঙ দেখতে কলর ড্রপ ডাউন অ্যারোতে টিপুন
আমি সবুজ নির্বাচন করব
সাইজ স্ক্রোলার অ্যারোতে টিপুন এবং আকার 30 তে বদলান
সকল পরিবর্তন গ্রাফ প্রিভিউ তে দেখতে পারেন
এখন ফিল দেখি
ফিল এর নীচে টাইপ ড্রপ ডাউন বোতাম রয়েছে
টাইপ ড্রপ ডাউন বোতামে টিপে প্যাটার্ন নির্বাচন করুন
এখানে ড্রপ ডাউনগুলি হল প্যাটার্ন ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড অন্তর্ভুক্ত
প্রতিটির বিকল্প দেখাতে একটি ড্রপ ডাউন রয়েছে
প্যাটার্ন ড্রপ ডাউনে টিপে আপনার পছন্দের প্যাটার্ন নির্বাচন করুন
ফোরগ্রাউন্ড এ টিপে কমলা রঙ নির্বাচন করুন
ব্যাকগ্রাউন্ড এ টিপে কালো রঙ নির্বাচন করুন
গ্রাফ প্রিভিউ তে পরিবর্তন লক্ষ্য করুন
আপনি থেমে ট্যাব বিকল্প অন্বেষণ করতে পারেন
এখন চার্ট1 নির্বাচন করুন
এড বোতামে টিপুন
বিকল্পের তালিকা থেকে টাইটেল টো চার্ট1 নির্বাচন করুন
একটি নতুন ট্যাবের সেট খোলে
ডিফল্টরূপে দাতা ট্যাব নির্বাচিত
টেক্সট ফীল্ডে চার্টের শিরোনাম লিখুন
আমি লিখব অ্যাটমিক মাস হাইফেন ফিউশন টেম্পারেচার
এখন ফন্ট ট্যাবে টিপুন
এখানে ফন্টের ধরন শৈলী আকার এবং রঙ পরিবর্তন করতে পারেন
আমি ফন্টের আকার 14 করব এবং ফন্টের রঙ মেরুনে বদলাবো
টেক্সট ট্যাবে টিপুন
এখানে আপনি টেক্সটের স্থিতি বদলাতে পারেন
এটি দুইভাবে করা যাবে এক হল সরাসরি প্রিভিউ ক্ষেত্রে টিপে অপরটি হল স্ক্রোলার ব্যবহার করে কোণের ক্ষেত্র পরিবর্তন করে
পজিশন ট্যাবে টিপুন
আমি ডিফল্ট রূপে এটি ছেড়ে দেবো
গ্রাফ হায়ারার্কি ট্রি তে ফিরে গিয়ে চার্ট1 এ টিপুন
পানেল উইন্ডোতে স্টাইল পজিশন এবং প্লট আরিয়া ট্যাব দেখায় ডিফল্টরূপে স্টাইল ট্যাব নির্বাচিত
এখন ফিল এ যাই
টাইপ ড্রপ ডাউনে ইউনিকলর গ্রেডিয়েন্ট নির্বাচন করুন
ডাইরেকশন ড্রপ ডাউন নির্বাচন করে আপনার পছন্দের দিক নির্বাচন করুন
এন্ড ড্রপ ডাউনে টিপে আপনার পছন্দের রঙ নির্বাচন করুন
ব্রাইটনেস স্লাইডার ডানদিকে সরিয়ে গ্রেডিয়েন্টের উজ্জ্বলতা বাড়ান
পজিশন এবং প্লট আরিয়া ট্যাবে বিকল্প অন্বেষণ করুন
এড বোতামে টিপুন
প্লট টো চার্ট1 নির্বাচন করুন
বিভিন্ন চার্টের তালিকার সাথে সাবমেনু খোলে যা হল ক্সি বাবল কলরেডক্সি এবং দ্রোপবার
প্রতিটি চার্টের বিভিন্ন সাব চার্ট বিকল্প রয়েছে
ক্সি এবং ক্সি লাইনস চার্ট বিকল্প নির্বাচন করি
নীচে একটি নতুন সেটের ট্যাব খোলে
ডিফল্টরূপে স্টাইল ট্যাব নির্বাচিত
ইন্টারপোলেশন এ যান
টাইপ এর নীচে বেজিয়ার কিউবিক স্প্লাইন নির্বাচন করুন
ফিল এ গিয়ে টাইপ এর নীচে বাইকোলোর গ্রেডিয়েন্ট নির্বাচন করুন
দাতা ট্যাবে গিয়ে চার্টের নাম দিন atomic মাস ভিএস ফিউশন টেম্পারেচার আমি X অক্ষে অ্যাটমিক মাস পারমাণবিক ভর নির্বাচন করব
Y অক্ষে ফিউশন টেম্পারেচার ফিউশন তাপমাত্রা নির্বাচন করব
মার্কার্স ট্যাবে টিপুন
এটি চার্টে পয়েন্ট চিহ্নিত করতে ব্যবহৃত হয়
মার্কের এর নীচে শেপ ফিল আউটলাইন এবং সাইজ ড্রপ ডাউন রয়েছে
শেপ হিসাবে বৃত্ত নির্বাচন করুন
ফিল হিসাবে বাদামী এবং বাকি জিনিস ডিফল্টরূপে ছেড়ে দিন
এখন অ্যাপলি বোতামে টিপুন
প্রয়োজনীয় চার্ট জিচেমটেবল গ্রাফ উইন্ডোতে প্রদর্শিত হয়েছে
এটি ইমেজ রূপে সংরক্ষণ করুন
প্রথমে জিচেমটেবল গ্রাফ উইন্ডোতে টিপুন
ফাইল এ টিপে সেভ এএস ইমেজ এ টিপুন
সেভ এএস ইমেজ ডায়লগ বাক্স প্রর্দশিত হয়
ফাইল টাইপ পিএস ডকুমেন্ট রূপে নির্বাচন করুন
আমি ফাইলের নাম লিখব my custom চার্ট আমি ফাইলটি ডেস্কটপ এ সংরক্ষণ করব
এখন সেভ বোতামে টিপুন
এখানে সংরক্ষিত তথ্য রয়েছে
এতে ডান ক্লিক করে ওপেন উইথ ডকুমেন্ট ভিউয়ার বিকল্পটি চয়ন করুন
এটি হল আমার গ্রাফ
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি ইলেকট্রো নেগেটিভিটি গলনাঙ্ক বিন্দুর চার্ট এবং কাস্টম চার্ট তৈরি করা
নির্দেশিত কাজ হিসাবে বিভিন্ন এলিমেন্টের চার্ট অন্বেষণ করুন
অন্যান্য ক্সি চার্টের ধরন বাবল কলরেডক্সি এবং দ্রোপবার চার্টের ধরন এবং এসভিজি এবং পিডিএফ ফাইল ফরম্যাটে চার্ট সংরক্ষণ করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য স্পোকেন হাইফেন টিউটোরিয়াল ডট অর্গ স্লাশ ন্মেইক্ট হাইফেন ইন্ট্রো আমি এই কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ